চিত্র টিতে একটি বড় ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। ব্যাংকটির অনেকগুলি জানালা রয়ে। জানালা গুলি--

বাড়িটির সামনে একটি অটো রয়েছে। অটো -টির মধ্যে একটি পোস্টার রয়ে--

পার্টির সামনে একটি ছোট্ট মূর্তি রয়েছে পাশাপাশি একটি বাইকও-- একটি বড় রাস্তা রয়েছে।

হোটেল টির উপরে একটি বড়ো পোস্টের টাঙানো রয়েছে হোটেল টির দেওয়ালে ও অনেক গুলি ছোট ও বড়ো পোস্টের রয়ে--